একটি খুলা জায়গার মধ্যে রয়েছে।

একজন নান যাকে বাংলায় বলে সন্ন্যাসী--

আইসক্রিম বরফ ইত্যাদির দোকান--

এখানে প্রথমত একটা রুমের মধ্যে কতগুলা সাইকেল আছে।

এখানে একটি ঘরের মদ্যে বিভিন্ন ধরনের জিনিস দেখা যাচ্চে।

এক হাজার তিনশো বছরেরও বেশি সময় ধরে।

বিস্তৃত একটি ইতিয়াস নিয়ে গর্ব করে।

এখানে অনেকগুলো ঘরবাড়ি দেখা যাচ্ছে।

এবং সেই পাথরের গায়ে ঘেঁষে আসা জলগুলো জমে।

জিম করার জন্য যে যে জিনিস।

এটি অবস্থিত উত্তর বনমালীপুর আগরতলা পশ্চিম ত্রিপ--

পুরুষদের চুল কাটানো দাড়ি মো--

এখানে একটা ছেলেকে বিশেষতভাবে মেনশন করা হয়েছে।

সাইডটা পুরো নীল কালার ।

এরা সঙ্গীত অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তাদের হাতে --

মন্দিরে পূজো দিতে এই ফুলগুলো দোকান থেকে--

একটি খ্রিস্টানদের মন্দির যেখানে স্বতন্ত্র প্রতীক দ্বারা--

এটি একটি বন জঙ্গল যেখানে--

ঝর্নার মতো বয়ে যাচ্ছে জলের--

লোক দাঁড়িয়ে আছে এবং দু তিনটে বাইকও দাঁড়িয়ে আছে।

এই দোকানটি হলো মুদির দোকান।

বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলাপ এবং আলোচনা এই কক্ষের মধ্যে করা--

উনার পরলোকে গমন করার যে দিন করেছেন ওই দিনটা পালন করা হচ্ছে।